এই ছবিটিতে একটি সাইন বোর্ড দেখা যাচ্ছে যেখানে বড়ো বড়ো করে লেখা রয়েছে গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ।

এটি একটি চার্চ -এর ছবি যেখানে চার্চ -এর গেট -টি খোলা রয়েছে এবং ভেতরে দুটি গাড়ি রয়েছে এ--

সামনে দূরে কিছু লোক যাচ্ছে সাইকেল -এ বাইক -এ করে।

কম্পিউটার রয়েছে এবং সে তার ঠিক ডান পাশে একটি টেলিফোন রয়েছে একটি বক্স রয়েছে।

দূরে লাইট জ্বলছে টিউব লাইট এবং গেট -টি খোলা রয়েছে।

সামনে একটি অটো এবং যাচ্ছে দূরে--

এইটি একটি রাস্তার ছবি যেখানে সামনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং আ দূরে পাশাপাশি এক দুটো গাড়ি রয়েছে একটি--

বোর্ড -এ লেখা রয়েছে ইংরেজি আর বাংলা লেখা রয়েছে নিচে--

এই ছবিটিতে আমরা একটি পিছনের টেবিল দেখতে পাচ্ছি টেবিল এর উপর একটি জলের বোতল দেখতে পা--

এটি জায়গার ছবি যেখানে একটি বড়ো জায়গা দেখা যাচ্ছে যেখানে আঁ--

এই ছবিটিতে দেখা যাচ্ছে ছোট ছোট গাছ পিছনে কিছু গাছ রয়েছে।

এবং তার পাশে ভিভো ঠাকুরের দাল দোকান রয়ে--

এটি একটি রাস্তার ছবি। এটি একটি সন্ধেবেলা রাস্তার ছবি। দুদিকে লাইট পোস্ট জ্বল--

এই ছবিটিতে একটি বেড রয়েছে এবং একটি বালিশ রয়েছেবেড টির ওপরে একটি লোক শুয়ে রয়েছেআর একটি লোক ট্রিটমেন্ট করছে।

ট্রেন্ডস বলে সাইন বোর্ড লেখা রয়েছে যেখানে একটি মেয়ে ছবি রয়েছে হাফ ।

ও কিছু ছেলে বসে রয়েছে এহ সারি হয়ে এবং তারা কাছেই--